পারে এবং শোরুমটি দ্বিতল বিশিষ্ট এবং এর পিছন দিকে একটি ইন্টারনেটের টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশে একটি বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে এবং--

জলের মধ্যে বোট চালানোর ব্যবস্থা আছে এবং একটি ছেলে মনের দুঃখে--

পাহাড়ের গায়ে সবুজ গাছপালা এবং একজন মহিলা জলে নেমে কি যেন করছে।

এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা মিষ্টির দোকান বিভিন্ন রকমের মিষ্টি রুটি--

এবং সাইড এ বিভিন্ন গাড়ি রাখা আছে যেগুলো দিয়ে সম্ভবত টিচার রা আসে।

এটি একটি রেল স্টেশনের ছবি দেখা যাচ্ছে এবং এই রেল স্টেশনের ওপর দিয়ে একটা ওভারব্রিজ গেছে এবং লোকটির দাড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে সাইডে অনেকগুলো কুকুর বসে আছে।

লোকটি অনেক কোথাও যাওয়ার জন্য খুব চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে সেটাই বোঝা যাচ্ছে এবং সাইডে দোকান লোকজন আশেপাশে মানুষ সং জনসমাগম।

আ ভিতরের দিকে বাইক পার্কিং করা আছে এবং--

একটি বোতল রাখা আছে একটা টেবিলের মধ্যে কেউ হয়তো খেয়ে টেয়ে গেছেন।

এটা কোনো একটা দোকানের ছবি যেখানে--

এটা দেখে মনে হচ্ছে সম্ভবত এটা একটা স্কুল ।

এটা দেখে মনে হচ্ছে উড়ালপুলের নিচের ছবি বটতলা বাজার।

এবং এর সামনে উবেরের ব্যবস্থা আছে যেটা দিয়ে খুব সহজে আমরা ফোন করলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে।

এবং বিভিন্ন ইস্পাতের রড --

এটা কোনো একটা পাহাড়ে কোনো একজন লোক দাঁড়িয়ে আছেন।

এবং পাহাড়ের গায়ে শ্যাওলা পড়ে গেছে জল্লে --

সামগ্রি পাওয়া যায় যেমন বাসনপত্র বিশেষত।

যেগুলো আমাদের দৈনন্দিন কাজে উম প্রত্যেকদিন ব্যবহার হয়।

এবং কিছু উৎপাদন করা হয়।

বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে এবং এটার উপরে আমার একটা এ_সি দেখতে পাচ্ছি সম্ভবত এটি--

এই বিল্ডিংটি দেখে মনে হচ্ছে একটা কমপ্লেক্স ।

আমাদের ত্রিপুরাতে নয় এটা সম্ভবত পশ্চিমবঙ্গের।

এবং এই জায়গাতে একজন বয়স্ক মহিলা যাচ্ছেন থানার কোনো কাজে হয়তো বা।